আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি যে ওইটা খুব উপকারী হ্যাঁ আমাদের বাসায় এই তুলসী পাতার গাছ আছে তো তো আম্মু প্রতিদিন আমি পাতা ছিঁড়ে ছিঁড়ে সবার মুখে দিয়ে দেবে যে এটা খাও হ্যাঁ হ্যাঁ আসলে আ এটা ভালো আর আপু আপনি মধু খাওয়াতে পারেন মধুও না কি হচ্ছে মানে সর্দি কাশির জন্যে খুব ভালো একটা কাজ করে

হ্যাঁ হ্যাঁ আপনি বাচ্চা কে হচ্ছে এটা খাওয়াতে পারেন ভালো হবে তা আপনাদের বাসায় সবাই ভালো আছে হ্যাঁ আমাদের বাসায় সবাই ভালো আছে তবে আমার মার শরীরটা একটু খারাপ যে এমনি তে তো অনেক ব্যাথা পায়ে হচ্ছে হাড় ক্ষয় গেছে এর জন্যে হচ্ছে পায়ে অনেক যন্ত্রনা আসছে তোহ না হচ্ছে এই শীতকালে ব্যাথা বেদনাটা আরেকটু বেড়ে যায় এর জন্য একটু কষ্ট পাচ্ছে আমার আম্মুর একই অবস্থা কোমরে ব্যাথা সকাল বেলায় উঠলে অনেক ব্যাথা থাকে আচ্ছা আচ্ছা এই যে যারা বয়স মানা হয়ে মানে মেয়েদের কিন্তু দেখবেন একটা thirty এর পরে মানে মেয়েদের একটু মানে যত্নে থাকা উচিত কারণ এদের thirty এর পরেই হচ্ছে আপনার দেখবেন হাড়ের বিভিন্ন রোগগুলো মানে শুরু হওয়া শুরু করে মেয়েরা কিন্তু এমনিতেই মানে আমাদের সমাজ ব্যবস্থাতেই একটু খাওয়া দাওয়ার প্রতি উদাসীন খুব পুষ্টিকর একটা খাবার খেতে হবে নাহলে পরে এই যে এই type এর রোগগুলো কিন্তু এইসব মানে ছোটবেলায় যেসব অনিয়ম বা হচ্ছে যে পুষ্টিহীনতা থাকে এইগুলোরই একটা পরবর্তী একটা ধাপ হ্যাঁ আসলে আমরা কিন্তু সবসময় যে সংসার বা কাজ এগুলোর চাপে কিন্তু নিজেদের যত্ন নেওয়াটা আমরা ভুলেই যাই

আ ভালো মতো খাওয়াদাওয়া করতে হবে আগে থেকেও করতে হবে কিন্তু তারপরে আরও একটু যত্ন বা ব্যায়াম করতে হবে ওজনটা বৃদ্ধি করতে দেয়া যাবে না ওজন বৃদ্ধি কিন্তু আপু অনেকগুলা রোগ হচ্ছে আপনার হুমকি আপনার ওজন বেড়ে গেলে আপনি অনেকগুলা রোগকে মনে হয় যে ডেকে নিয়ে আসছেন হ্যাঁ ওজন বাড়লে হচ্ছে অনেক ধরণের সমস্যা হচ্ছে বেশিরভাগ এখন মহিলাদের ওজন বাড়লেই আ baby conceive হয় না ডাক্তারের কাছে গেলেই বে যে আপনি ওজন কমান একটু diet করেন

আপনার ওজন কমলে আপনি মানে হচ্ছে নিজেও fit থাকবেন শারীরিকভাবে সুস্থ থাকবেন আবার হচ্ছে মানে যেকোনো কাজ কর্ম করতে একটা নিজের মধ্যে একটু আলাদাই speed খুঁজে পাবেন আসলে আমাদের উচিত এই কাজটাই করা অন্তত আমরা মেয়েদের কারণ আমরা সাংসারিক বাহিরে দোনো জায়গায় আ balance করতে হয় তো এই জিনিসটা আমাদের জন্য খুবই important হ্যাঁ এই কারণে প্রত্যেকদিন হলেও অনেক সকালে বা বিকালে যখন আমরা time পাই আমাদের অন্তত দশ পনেরো মিনিট মানে exercise করা উচিত

আ মানে বিভিন্ন equipment আছে ওগুলোর সাহায্যেও আপনি হচ্ছে উম exercise টা করতে পারেন হ্যাঁ এগুলো ঠিক বলছেন তারপরে মানুষের শারীরিক দুরতাই কিন্তু ভালো রাখা উচিত হ্যাঁ আমাদের হচ্ছে মানসিক স্বাস্থ্যের উপরও হচ্ছে মানে খুব গুরুত্ব দেওয়া উচিত আমরা সবসময় মানে আমাদের স মানে এই যে physical ব্যাপারটা নিয়ে হচ্ছে আঃ চিন্তা করি কিন্তু আমাদের mental একটা ব্যাপার আছে এই ব্যাপারটাও mental pleasure থাকলে আমাদের হচ্ছে শরীর এমনিতেও সুস্থ থাকে আসলে এই দিকটা তো কেউ আ উম ভালো

আর আপু মেয়েদের তো হচ্ছে mood swing ব্যাপারটা মানে খুব বেশি হয় যে ওদের তো হচ্ছে মানে hormonal change মাঝে মাঝেই মানে প্রত্যেক মাসেই এরা হচ্ছে একবার hormonal change এর হচ্ছে সম্মুখীন হয় তো হচ্ছে এখানে একটা mood swing এর ব্যাপার থাকেই তো এই ব্যাপারটা তো আমাদের সমাজে মানে overlook করাই মানে করে কেও চিন্তায় করে না যে না এই সময় টা তে একটা বিশেষ care এর দরকার আছে বা এই সময় তার হচ্ছে mood swing হচ্ছে এই ব্যাপারটা আমরা মানে নজরেই আনি না আসলে এটা আমাদের নজরে দেওয়া উচিত তাহলে মনে হয় এই দিকটা থেকে আমরা আসতে আসতে আ বের হতে পারবো বা এই জিনিসগুলা আমি যখন বুঝবো তখন আরেকজনকে হয়তো বোঝাতে পারবো এই সমস্যা টা সমাধান এর জন্যে হ্যাঁ আর এই ব্যাপার টা নিয়ে আমাদের সমাজে হচ্ছে একটা taboo কাজ করে যে এই ব্যাপার টা হচ্ছে মানে আম মানে সমাজে সবার সামনে আনা যাবে না লুকায়ে রাখতে হবে but এটা একটা প্রাকৃতিক ব্যাপার আ এটা নিয়ে এতো লুকোচুরি করার কিছু নাই হ্যাঁ এখন প্রায় t. v. তে এই নিয়ে প্রচুর বিজ্ঞাপন হচ্ছে বা ডাক্তারের কাছে যাওয়া যাইতেছে তাদেরকে বুঝানো হইতেছে বা বাড়িতে বাড়িতে এসে যখন আম hospital থেকে বাড়িতে বাড়িতে এসে যখন আম আম

মানে এতো কিছু হচ্ছে প্রচার প্রচার মা হচ্ছে তারপরেও কিন্তু আমরা আমাদের taboo থেকে এখনো মানে বের হয়ে আসতে পারছিনা হ্যাঁ আপু এটার জন্য কি আমরাই দায়ী আ আসলে এটা হচ্ছে অনেক আগে থেকে হয়ে আসছে তো মনে করেন হুম আমার মা আমাকে বলসে আপনি আপনার মেয়েকে বলছেন মানে এটা হচ্ছে কারোর সামনে বলা যাবেনা ব্যাপারটা হচ্ছে লুকানো থাকতে হবে এর জন্যই হচ্ছে এমন হয়ে আসছে আমার মনে হয় ব্যাপারটা আসতে আসতে অনেক টা কমে গেছে আরো কমে যাবে সামনে হ্যাঁ আরো কমে যাবে আর কমে গেলে যত সচেতন হবো ততোই মনে হয় যে সমস্যাটা সমাধান করতে পারবো আমরা হ্যাঁ আর আপু এই সময় কিন্তু মেয়েদের হচ্ছে খুব একটা extra care এর দরকার ওদের হচ্ছে পুষ্টিকর খাবার খেতে দিতে হয়

হ্যাঁ এটা ঠিক বলছেন এটা আপু অবশ্যই একদম আমার দিক থেকে ঠিক আছে তারপর মাঝে মাঝে হচ্ছে আমি কাজ করতেসি কিন্তু আমি ভুলে গেছি যে আসলে আমি কি করতেসি

হ্যাঁ মাঝে মাঝে আ ওইদিন আমার বড়বোনের শরীর খারাপ ছিল তো আমি হচ্ছে ডাক্তারের কাছে গেলাম যাওয়ার পর ওখানে banner এ লেখা ছিল thyroid এর কিছু লক্ষণ লেখা ছিল তো ওই লক্ষণ লক্ষণ গুলা পড়লাম তো পড়ার পরে আমার মনে হলো যে এইরকম কিছু আংশিক লক্ষণ তো আমার ভিতরেও দেখতেছি হ্যাঁ আপু আপনি একটা ভালো মানে কথা বলেছেন এই যে thyroid এর এই problem টা কিন্তু মেয়েদের মানে আ ছেলেদেরও হয় কিন্তু thyroid problem টা কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি হয় আর এটাও কিন্তু একটা hormonal একটা ব্যাপার এখানেও কিন্তু আপনার মানে অনেক রকম হচ্ছে মানে mental একটা ব্যাপার থাকে মসৃন হয় বারও অনেক ঝামেলা থাকে তারপর দেখলাম যে এখান থেকে এটার যদি ভালো চিকিৎসা না করানো হয় তাহলে হচ্ছে আপনার heart এ সমস্যা হচ্ছে liver এ সমস্যা হচ্ছে kidney তে সমস্যা হচ্ছে এরকম কিছু

আসলে আমরা কয়জন জানি এই বিষয়ে কয়জন এই লক্ষণ গুলা আ খেয়াল রাখি যে আসলে আমার কি হচ্ছে বা আমার আসলে কি ডাক্তার দেখা এর জন্য উচিত কি আপু আমাদের প্রত্যেক বছর বা হচ্ছে বছরে অন্তত একবার মানে full body check up করা

তাহলে যদি আম কোনো কিছু আমাদের মানে হিমা আসতে করে আমাদের মানে hidden ভাবে আমাদের শরীরে থেকে যাই বা তখন আমরা বুঝতে পারবো না হলে হবে কি আমরা একটা রোগ দেখবেন যে আ সাত আট বছর আমরাই এই রোগটার সাথে বাস করছি কিন্তু আমরা আমাদের অজ্ঞতার কারে ব্যাপারটা শুনতে জানিইনা পরে যখন আমরা জানবো জানলাম তখন দেখা যায় যে অনেক দেরি হয়ে গেছে সেটা নিয়ে আর কিছুই করার নেই হ্যাঁ তখন কিছু করার থাকে না কিন্তু আমাদের আগে থেকেই জিনিসগুলা খেয়াল রাখা দরকার অন্তত আমাদের মেয়েদের

আমাদের বছরে সবাই একবার দাঁতের ডাক্তার চোখের ডাক্তার এবং হচ্ছে অন্যান্য আমাদের যা হচ্ছে প্রয়োজন এসব মানে প্রয়োজনীয় ব্যাপারগুলো আমাদের অন্তত একবার check up এর আওতায় আনা উচিত হ্যাঁ ঠিক আছে এই এই জিনিসগুলোও খেয়াল রাখা উচিত সাথে ঠিক মতো খাবার দাবার পুষ্টিকর খাবার যেটাতে আমি আ সুস্থ থাকবো বা ভালো থাকবো শরীরে শক্তি আনবে এই রকম কিছু আ শাকসবজি মাছ সব হ্যাঁ হ্যাঁ আমাদের তো আপু food habbit একদমই ভালো না আমরা হচ্ছে প্রচুর পরিমান junk food খেতে পছন্দ করি

আসলে এটা আমাদের আসলেই উচিত না আমাদের প্রত্যেকটা জিনিস একটু একটু করে খাওয়া উচিত যেমন আমার আম্মু করছে বাসায় আ লাও শাক লাগাইসে পুঁইশাক লাগাইসে পেঁপে গাছ

হ্যাঁ এটা খুব ভালো একটা উদ্যেগ aunty খুব ভালো কাজ করেছে আম্মু চেষ্টা করে আমাদের জায়গা অল্প কিন্তু চেষ্টা করে কিছু কিছু ছোটো ছোটো গাছ লাগানোর জন্য বরবটি তারপরে সেই তারপরে হচ্ছে tomato এইগুলা just হ্যাঁ এসব স সবজি কিন্তু স্বাস্থ্যের জন্যে খুবই উপকারি হাঁ আমার মেয়ে তো খাইতেই চাইনা সবজি রান্না করলেই আর মানে আর ভাত খাওয়া চলবে না শেষ খিদা নাই আর কিন্তু তারপরেও জোর করে খাও খাইয়া ভালো থাকো আর আজকে একটু আম ভালো খাইলে তুমি কালকে হয় তো আরেকটু ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ সেটাই এই ছোটোদের কিন্তু খাওয়া দাওয়া টা খুব দরকার এটা কিন্তু ওদের মানে ব্যাসই এই ছোটবেলায় যদি যারা দেখবেন পুষ্টিহীনতায় ভুগে বড়ো হলেও তাদের রোগ ব্যাধি লেগেই থাকে হ্যাঁ স্বাস্থ্যও ভালো থাকে না আ পড়াশোনা পেছনে থাকতে থাকতে সে একটু ভালো খাওয়া দাওয়া করলে যখন বুদ্ধিবিকাশ বেশি হয় ভালো হয় সুস্থ থাকে তখন সব সতেজ থাকে তখন আসলে সবকিছুতেই সে

হ্যাঁ হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন বাচ্চাদের হচ্ছে আসলেই মানে এটা হচ্ছে ওদের একদম growth এর সময় এই সময় তা ওদের মানে প্রচুর take care এর দরকার আচ্ছা আচ্ছা আমাদের বাচ্চাদের আ কত বছর পর্যন্ত তাদের growth হয় আপু আমার জানা মতো দেখতে আঠারো বছর পর্যন্ত ওই মোটামুটি growth হয় তবে মানে অ আঠেরো বছরের

সেটা কম কিন্তু আপনি মোটামুটি তেরো থেকে চদ্দো বছরের মধ্যে ওদের মানে লক্ষণীয় ভাবে growth টা হয় মানে চোখে দেখা যাই এমন growth হয় আসলে আগে হচ্ছে শারীরিক শিক্ষার একটা বই ছিল আপনি এখন

হ্যাঁ হ্যাঁ মেয়ে হচ্ছি পেয়েছিলাম আমাদের সময় এই শারীরিক শিক্ষা বলে একটা বই ছিলো ওখানে বিভিন্ন রকম exercise দেখানো হতো বা কি কি খেতে হবে বা কি করতে হবে সব কিছু বলা ছিলো আজকে আপনার সাথে কথা বললে ওই বইয়ের কথা মনে পরে গেছে ওই খানে আমাদের আ আমাদের বয়সসন্ধিকাল নিয়ে কিশোর কাল নিয়ে এইসব জিনিস নিয়ে আলোচনা করা হইছে অনেক ভালো লাগতো বই টা অনেক কিছু জানা যাইতো হ্যাঁ হ্যাঁ আসলে আপু আমাদের হচ্ছে মানে বাচ্চাদের উচিত একটু তারা বড়ো হলেও তাদের হলে তাদের বয়সসন্ধি বা হচ্ছে কৈশোর কালীন এই ব্যাপার গুলো জানায় দেয়া তাহলে তাদের মানে অনেক problem এই সময় কিন্তু তারা অনেক problem face করে তো আমরা যদি তাদের আগে থেকেই এই ব্যাপারে হচ্ছে জানায় তাহলে তারা দেখবেন যে এই সব problem এ যখন তারা পরবে সেই সব problem টা নিজেরাই solve করে ফেলতে পারবে বয়স্ক দেড় বা বাচ্চাদের এই আ তাদের নিজেদের অনুযায়ী অবগত করাটাই ভালো আর এই শীতের মধ্যেই অন্তত বয়স্কদের বাচ্চাদের মনে হয় যে একটু সাবধানে রাখা ভালো না হ্যাঁ হ্যাঁ এই বয়স্ক বাচ্চাদের অবশ্যই সাবধানে রাখা উচিত শীত কালে কারণ দেখবেন শীতে বয়স্ক এবং বাচ্চারা সবচেয়ে হচ্ছে বেশি অসুস্থ হচ্ছে আর এই যে এই শীত কাল আসার পর থেকে দেখতেছি বয়স্ক বা বয়স্ক নারী বা পুরুষ বা বাচ্চা ছেলে মেয়ে যেই হোক না কেন তাদের একটা gastric এর সমস্যা হচ্ছে হ্যাঁ আপু হম সবকিছু মিলেই এটা হচ্ছে আমাদের তাদের প্রতি যত্নশীল থাকতে হবে যাই হোক আপু আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনি ভালো থাকবেন

আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামুয়ালাইকুম